এটা স্বস্তি বাজার উম এম দু তিন তালা তা তিন তালাইও দেখা যা বিল্ডিং ।

দেওয়ালগুলাও দেখা যায় সাদা এবং নীল কালার ।

এখানে অনেক মানুষ মানুষের উম হেলমেট দেওয়ানো আছে উম অনেক ইও নামও দেখা যাহ ।

কয় কয়েকটা ফটো আছে ফটোর মধ্যে গান্ধীর মাথাও দেখা যাব--

কফি কালারের এরপরে আরও অনেক কিছু বিভিন্ন রকমের জিনিসও দেখা যাইতেসে।

আর একটা ছোট একটা ফ্ল্যাগ লাগানো আছে ফ্ল্যাগ টা হয়েছে খয়-খয়রি কালার আকাশটা হয়েছে উমম নীল কালার ।

এখানে একটা বিয়া বাড়ির মণ্ডপ দেখা যাচ্ছে মণ্ডপের মধ্যে বিয়ার কুঞ্জও দেখা যাচ্ছে সাইডেতে দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে।

ফল-ফল রয়েছে কলা আপেল এর উম অ-অরেঞ্জ ।

একটা কি রাস্তা রাস্তার মধ্যে একটা মেয়ে দাঁড়ায় রইসে আরো দুই পাশে দুইটা দো হম দুইটা বিল্ডিংও দেখা যায় বিল্ডিংয়ের মধ্যে লাইটিং --

এটা একটা শপিংমল শপিংমল -এ একজন লোক দাঁড়িয়ে রয়েচে লোকটার পরনে খাঁকি প্যান্ট কালো গেঞ্জি।

কমলা কালারেরও কি তা আরও মেশিন দেখা যা অনেক কিছু মেশিন ।

একটা মানুষ যাইতাসে কালো রঙ্গের কোন সোয়েটার পরনে মাফলার ধোয়ানো।

পাশে গাসগুলা কত সুন্দর লাগানো আছে।

একটা ইস্কুল ঘ-ঘরের মতো স্কুল ঘরের মতো ওইটার মধ্যে অনেকগুলা বাইক দাঁড়ায় উম রয়েছে গাছ রইছে।

এটা একটা দোকান ঘর দোকান ঘরের মধ্যে তিন অনেকগুলা মানুষও রয়েছে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।

গরের কালার হয়েছে সাদা টাইলসের কালারো সাদা লাইটও দেওয়ানো আছে।

আরো সাইডে অনেকগুলো কার উম সাদা আর নীলের মধ্যে কি বাক্সের মত দেখা যায় একটা কারেন্টের ফিলারও আছে এর লগে।

এখানে একটা ইম ছমুদ্রের মতো ইম সমুদ্রের মধ্যে একটা জাহাজ জাহাজের মধ্যে অনেকগুলা লোক।

লোকটির পরনে কিছু উম কিছু লোকের পরনে আছে গেঞ্জি প্যান্ট এবং কিছু লোকের পরনে আছে ইয়ো প্যান্ট ।

পরনে হয়েছে লাল গেঞ্জি কালো প্যান্ট আবার কিছু লোকের পরনে হয়েছে নীল প্যান্ট উম নীল-আকাশি গেঞ্জি নীল প্যান্ট ।

টাইলসটা হয়েছে সাদা আর উপরের উম সাইডের পিলারগুলোও দেখা যাচ্ছে সাদা।

আমি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি।

কাঠুলি কালার জানালা ওয়ালগুলা হইছে সাদা।

এটা একটা অনুষ্ঠান বাড়ির মতো দেখা যায় অনেক লাইটিং লেখা যায় অনেক মানুষও দেখা যায় মেশিন বক্সও আছে।

আর রয়েছে টাঙানো ইটা হইছে নীল হ্যা একজনের পরনে নীল কালার আর উ উ হুম লাল কালারের কুর্তিটা টাঙানো রয়েছে।

গাছ আছে গাছের লগে অনেকগুলা ফুলগাছ।

ও কমলা কালারের পিলারের মতোও দেখা যায় আকাশী কালারেরও আছে গাছও আছে।

গায়ের রংও কালো বা ফর্সা বুঝা যায় না কিন্তু জামা রয়েছে পরনে লাল কালার।

অনেকগুলা কারেন্টের বাক্স আছে বাক্সর মধ্যে একটা হেলমেটও রয়েছে হেলমেটের উম কালার হয়েছে কালো।

অ্যাঁ এখানে একটা মিষ্টির দুকান দেখা যাইতাছে।

মিষ্টিগুলার মইদ্যে উম এর হুম ব্রেডও আছে।

আইসক্রিমের ডাব্বা দেখা যায় পিংক কালারের ওয়াল এই ওয়ালের মধ্যে কারেন্টের হুহু সুইচ কতগুলা দেখা যায় তারপরে চিপস আছে।

একটা টাওয়ারের মতো ইটও দেখা যাইতেছে।

এটি একটা কাঠের পুতুলের দুকান হুম কাঠ দিয়ে পুতুল গুলা বানানো হয়েছে অনেকগুলা পুতুল।

এইখানে একটা শপিং মল শপিং মলের মধ্যে অনেকগুলা কাপড়।

লোকটার পরনে হয়েছে আকাশি শার্ট কালো প্যান্ট ।

এটা একটা ঘর দেখা যাচ্ছে ঘরের মদ্যে একটা টিবির মতন একটা স্ক্রিন টাঙানো আছে স্ক্রিনটা অনেক বড়।

দোকানঘর দেখা যায় দোকানঘরের মধ্যে ব্যাংক আর ব্যাংকের সাইনবোর্ডও লাগানো আসে।

শ্যাম্পুর বোতল কতটি দেখা যার লরিয়াল শ্যাম্পু ।

তারই নীচে রিস্কা আসে গাড়ি আসে গাড়ির কালার হয়ছে সাদা।